একজন মহিলার সাম একজন মহিলার সামনে একটি জলের বোতল ও রয়েসে।

একানে একটি বড় করে একটি গরও রয়েসে।

এখানে এখটি অনেক দো এখানে একটি তিনটি দুকান দেকতে পাচ্চি দুকানের সামনে অনেকজন লোকও রয়েসে।

হু একটি দোকান ও ঘর দেখতে পাচ্ছি।

এর মইধ্যে একটি অলটো রয়েছে এবং আশেপাশে অনেকগুলা সাইন বোর্ডও লাগানো রয়েসে।

এখানে একটি ইস্কুল দেখতে পাচ্ছি ইস--

এর মধ্যে এর মধ্যে এক অনেক বড়ো বড়ো টিভিও রয়েসে।

ঘরটায় হের উপরে সাইনবোর্ড -এর রং গুলো হচ্ছে হলুদ হলুদ সাদা--

লোহারও জিনিস রয়েসে এর পাশে অনেকগুলো মাটির রঙ্গের লোহার জিনিস রয়েসে এই গরটি এই গরটি ছিল পাকা।

একটি হাতি দেখতে পাচ্ছি হাতির উপরে একটি একজন লোকও দাঁড়িয়ে রয়েসে।

হাতিটির রং হাতিটির সামনে মুখে রয়েছে লাল রঙের এর এর মদ্যে কালো রঙের হাতিটির রং হচ্ছে কালো।

মিডিগুলোর রং হচ্ছে সাদা কালোন।

দোকান দেখতে পাচ্ছি দোকানটির ওপরে অনেকগুলো জিনিসও রয়েসে ও--

এর মধ্যে চিরুনি মালা ও চিরুনি মালা ও তেল ক্রিম সবকিসু রয়েসে।

এখানে একটি বিল্ডিং দেখতে পারছি বিল্ডিংঙ্গের উপরে একটি ড্যান্সের ঘরও দেখতে পাচ্ছি।

এর মো এর নীচে একটি ডেকও রয়েছে এর এর নীচে লাল বেলুনটির রং হচ্চে সাদা সাদা।

স্কুল -টির রং যে স্কুল -এর উপরে একটি আকাশও দেখতে পাচ্ছি।

একটি চের একটি চেয়ার -ও রয়েসে এর পাশে আরও দুটি চের লাল ও সবুজ কালো রয়েস।